এখানে-এ দেখতে পাচ্ছি একটি জায়গা যেখানে দেখা যাচ্ছে-এ এখানে বেশ কিছু মানুষের--

একটি বেড -এর উপরে উপুড় হয়ে বলিসে নিজের মুখটি দিয়ে শুয়ে রয়েছে। এখানে একটু কারেন্টে -এর সুইচ বোর্ড রয়েছে।

এখানে দেখা যাচ্ছে একটি জলাশয় জায়গা যেখানে সাইড এ একটি বাইক দাঁড়িয়ে রয়েছে একটি মানুষ সেখানে রয়েছে।

এখানেই আমরা দেখতে পাচ্ছি কিছু নানান ধরণের পাতাবাহারি গা--

এবং দেখা যাচ্ছে বেশ কিছু গাড়ি বাইরে দাঁড়িয়ে রয়েছে এখানে দেখা যাচ্ছে একটি গাছের সাইডে বেশ কিছু বাঁশ পরে রয়েছে।